অনেক পাহাড় রয়েছে বড়ো বড়ো।

প্যান্ডেল -টি দেখলেই মানুষের মন জুড়িয়ে যাবে।

যেখানে ডেকোরেশন খুবই সুন্দর লাভ চিহ্ন করে করা হয়েছে দুটো লাভ চিহ্ন রয়ে--

পুকুর মতো দেখতে পাওয়া যাচ্ছে যেখানে প্রচুর কচুরিপানা হয়ে রয়েছে।

দূরে অনেকটা জল দেখতে পাওয়া যাচ্ছে।

আনন্দ করছে এবং দূরে অনেক সুন্দর গাছপালা দেখতে পাওয়া যা--

তিন চার ধাপের একটি সিঁড়ি করা রয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি।

যেখানে ওপরে লেখা রয়েছে মাল্টি ব্র্যান্ড কার ওয়ার্কশপ ।